এরোপ্লেন স্টেশন বটে। এখানে একটা এরোপ্লেন আছে।

এই ফটো টা একটা মার্কেট এর ফটো বটে। এই মার্কেট এর ফটো টাতে এখানে একটা দকান আছে ।এই দকানটা বটে ফলের দকান অনেক কেলা আ অনেক --

এই ফটো টা একটা ডাক্তারঘর বটে ।আর ডাক্তারঘর টার দোয়ার টাতে লিখা আছে।